এখানে আমরা একটি বাইক সার্ভিসিং সেন্টার দেখতে পাচ্ছি দেখুন আ তো এখানে আপনার বাইকটি আ বিভিন্নভাবে ডেকোরেশন করার জন্য বিভিন্ন স্টিকার --

ওয়াও খুব সুন্দর সুন্দর এখানে কেক দেখুন মন জিনিসের কেক মানেই জিভে জল চলে আসে বিভিন্ন রকমের ফ্লেভার এর কে কেএ আপনি এখানে পেয়ে যাবেন দেখুন চকলেট কেক হোয়াইট ফরেস্ট --

আপনি এখানে বিভিন্ন রকমের টু হুইলার -এর যে গাড়িগুলো আছে এখানে বিক্রি ও করতে পারেন এবং এখান থেকে ফাইন্যান্স করে আপনি একটি আহ বাইক কিনতেও পারেন।

এখানেআমরা দেখতে পাচ্ছি একটি হোন্ডা র সার্ভিস সেন্টার যে হন্ডা সার্ভিস সেন্টার -এ দেখুন একটি বাইক খারাপ হয়ে গেছে।

যে বাইকটিকে একদম ভেতর থেকে খুলে সেটিকে সার্ভিস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সার্ভিস করা হয় আপনাদের গাড়িটি আপনার এখানে নিয়ে এসে সার্ভিসিং করাতে পারেন।

ই খুব সুন্দর একটি স্টাডি রুম দেখুন আহ এখানে আহ আহ আহ বেসিকালি উম শুটিংয়ে যে সব বিষয়।

আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যা বড় আ বড় অনেকটা বড়-ও গেট করা আছে। যেখানে লেখা আছে শিয়ালদা। শিয়ালদা আমরা তো সবাই চিনি ।